আজ পাল্টে গেছে অনেক এক টানা টানা চোখ বিনি বাধলে দারুন নাকি মিষ্টি দেখায় পুনু বিদ্যালয়ে তো অনেক মেয়েই হিংসে করে শুধু লক্ষী বলে মেয়েটা ওর প্রশংসা

বড় বিদ্যালয়ের যাওয়ার জন্য ছটফট করে পুনুরও এক দিন একই রকম হলো হাতে ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে বড়ো বিদ্যালয়ে গিয়ে বেঞ্চিতে বেশ পা ঝুলিয়ে বসবে পারার সবাই দেখবে পুনু এখন বড় হয়ে গেল অনেক মোটা মোটা বই তাকে পড়তে হয় চিঠি লিখতে হয় ইংরেজিতে সবাই কেমন কথা বলবে করে দিব্যি মজা হবে ছোটবেলার কথা মনে পড়লে বড্ড মন খারাপ হয় যাক এখনো সব ভাবার সময় নেই বাবা কোথায় গেল বাবা! মা ঠিক করে কিছু বলতে পারল না পুনু প্রথম পুকুর পাড়ে গেল পুনু তখন লেবু তলায় সেখান থেকে তিন কাঠার পিয়াজি গাছে জল দেওয়ার নাম করে বাবা বাড়ি থেকে পালিয়ে খুঁজতে গিয়ে পিছন থেকে বাবার গলা জরিয়ে ধরলো বাবা চমকে গেল উম ছাড় ছাড় বয়সে বড় হয়ে গেলেও ছেলে মানুষীতে পুনুর নেই বাবার বাবা যেন পুনুর বোন আদুরে গলায় বলে না থাক কি করবে করো সে কি ছাড়বে না কেন আগে বলো একলা একলা এখানে বসে আছো কেন? বাবা আমতা আমতা করে বলে না পিঁয়াজ গাছগুলো দেখছিলুম জল দিতে হবে কিনা কিন্তু পরের প্রশ্নের জন্য বাবা বোধ হয় তৈরিই ছিল না মোটেই দুম করে দারুন চমকে দিলাম পুনু বলে বসলো তোমার চাকরি নেই না বাবা শুনেয় যেন খ্যাত করে উঠলো বুকটা হৃদপিণ্ড থমকে গেল সব রক্ত যেন চমকে উঠলো বাবা শেষ পর্যন্ত ধরা পড়ে গেল মেয়ের কাছে! পুনু একটু থতমত খেয়ে গেল হঠাৎ বাবার চোখ দুটো ঝাপসা দেখাচ্ছে শরীরটা যেন আতঙ্ক কাতর হয়ে গেছে সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে পুনু তারপর বললে ভালোই হয়েছে চাকরিটা গেছে তোমার ছোটো চাকরিটা মায়া বাবা তখনও চোখ তুলতে পারছিল না একটা হাত ধরে টান দিল চলো বাড়ি চলো এখন বিকেল হোক তখন জল দিতে আসবো পিঁয়াজ গাছে যান বাবা তুমি

আশে পাশে হাঁটছে অথচ সাহস হচ্ছে না মেয়ের মুখের দিকে তাকানোর বলা যায় না দুম করে যদি আরো কিছু জিজ্ঞেস করে বসে যদি বলে বসে মায়ের নাক ছাবিটাও শেষ পর্যন্ত বাধা দিয়ে এলে বাবা কার কাছে দিয়েছো? নগেন কাকার কাছে ইস আবার ওই ডাকাতটার ক্ষপ্পরে পরলে তুমি রুপোর দুটো মল ছাড়াতে যেতে কেমন আকাশ থেকে পড়েছিল লোকটা মনে নেই তোমার শয়তানটা মাত্র দুভরি রুপোর লোভে তোমাকে কিরকম মিথ্যুক সাজিয়ে ছেড়ে ছিল বলেছিল কি বলছো তুমি ছেলেমেয়ে নিয়ে ঘর কর কথা একটু ভাবলে না নিশ্চয়ই অভাব অনটনে পড়ে মাথায় গোলমাল হয়েছে কি বলছো তুমি তোমার বড় মেয়ে উপর মল আবার বাঁধা রাখলে কবে এই দেখো আমার কথা সবকিছু লেখা থাকে নিজের হাতে তার উপর ঘরে তোমার সঙ্গে এরকম বেইমানি করে নগেন দত্ত ছি ছি বিশ্বাস হয়না তোমাকে মেয়েটা কমছে মেয়েটার ক্রমস্ত হয়ে উঠল মুখের সামনে দুমদাম সত্যি কথাতেই বলে বসে মায়ের কানের বেল ফুলগুলো সেদিন অবশ্য কাউকে কিছু বলেনি হাটে হারানো বানানোর গল্পটা পুনু যেন বিশ্বাস করেনি বাবা জানতো কিন্তু কথা উঠলে কি হবে সাহসী মেয়ের হাতটা হেয়েও ভয়ে যেন মুখটা শুকিয়ে কোন রকমে বলে তুই দুধ তুলতে যাবি না কেন মা পড়াশোনা কর ভালো করে পাস করলেই কলেজে পড়বো সবাই তখন আমার নাম ফ্রক পড়া পুনু হঠাৎ শাড়ি পড়া অংক দিদি মুনির মতন সপ্তাহে কোমরের দুটো হাত রেখে দাঁড়ায় তারপরে যেন ভঙ্গিতে বলে সে আবার বলতে একটা কিছু হবোই তুমি দেখে নিও বলতে বলতে মাথা হেট করে বাবার পায়ে হাত সেদিন দুপুর বেলা আর ঘুম সহজে ধরে না বাবার জন্য মন কেমন করে নিরীহ ছাড়া মানুষ

ভেতরটা সেতসেতে রোদ নেই না থাক বাইরে চোখ ঝলসে যায় অষ্টম শ্রেণীতে পুনু এখন বেশ বুঝতে পারে শহরে চালাকিতেই সে চমকে দেয় সবাইকে তবুও কলকাতা যেন কলকাতায় কিরকম একটা রূপকথা রূপকথা চাপার বাবা কলকাতায় যেন কোন অপিশে কাজ করে পুনুর বাবাও কলকাতায় চাকরি করে সবাই জানে স্কুলের ছেলে মেয়েরা সোমবার এলেই এখনো ঘিরে ধরে কেউ বলে শনি বার তোর বাবা আসেনি কেউ বলে কি এনেছে কলকাতা থেকে এই জামাটা পুনু লজ্জা করে কিন্তু বলতে পারেনা পুনু কেউ এসে জিজ্ঞাসা করে দেখতে চাই বলে ইস কি সুন্দর তোরে এই খাতাটা এখানে এসব জিনিস পাওয়া যায় না নারে কম দামের একটা জামাও যেন কলকাতার মিষ্টি গন্ধ ভরে আছে কলকাতার কথা শুনলেই বিদ্যালয়ের মেয়েরা অনেকে হিংসাও করে অথচ কি আশ্চর্য কলকাতায় চালাকির্ কথা কিছুতেই কাউকে বলতে পারে না পুনু লক্ষ্মীকে কিছুই বলা যায় না জানিস আমার বাবা চেয়ে মাঠে কাজে তোর বাবা অনেক বেশি রোজগার করে বেশি সম্মান বলতে পারেনা লক্ষী আমার বাবা না কলকাতা একটা গলিতে ভাড়া থাকে ছোট চাকরি করে আর ছুটি নিলেই সেই চাকরিটা চলে যাবে ভাবতে ভাবতে কলকাতার উপর রাগে দুঃখে অভিমানে চোখদুটো ঝাপসা হয়ে আসে পুনর দেওয়ালে টাঙানো মাকালীর জিভ বার করা পুনুও হঠাৎ জিভ বার করে তারপর বলে কলকাতায় বাবা ও চাকরিটা পেয়ে কি লাভ হলো তোমার শুনি খুব আনন্দ হচ্ছে না তুলে আমাকে ছোট করে এই আমিও প্রতিজ্ঞা করলাম তোমার সামনে আমি একদিন বড় চাকরি নিয়ে কলকাতায় সেদিন শোধ তুলব এই অপমানের দেখে নিও বলতে বলতে নদীর একেবারে ওপারে বাজার ওখান থেকে কলকাতা যাওয়ার নদীর ঘাটে বৃন্দাবন সবাই তাকে বৃন্দে বলেই চেনে করে পয়সা লাগে মাঠের ফসল মাথায় রোজ যারা এই পার থেকে ওপারে যায়

আমি অজান্তা নন্দী আমাদের বিবাহিত জীবনটা শুরু থেকেই বলি আমার দেখাশোনা করে বিয়ে তো আমার বা বাবার যে বন্ধু আর আমার হ্যাশ আমার বর একই দপ্তরে চাকরি করে তো আমাদের বর্ধমানে একটা খাবার হোটেল আছে আমি উচ্চ মাধ্যমিক মা এর সাথে ওই হোটেল এই বসতাম মা কে একটু সাহায্য করার জন্য তো কাকু একদিন ওকে আমাদের হোটেল এ নিয়ে গেছে তো আমার জন্য তখন বিয়ে দেবার জন্য ছেলে দেখা শোনা করছে মা কাকুকে বললো আমার জন্যে একটা ছেলে দেখতে আমার কাকু তখন আমার বরের দিকে তাকিয়ে বললো ওকেই বোলো আমার মা সেটা বুঝতে পারেনি যে ওকে বোলো মানে ওই ছেলে আমার মা তখন আমার বরকে গিয়ে বলছে আমার মেয়ের জন্যে একটা ছেলে দেখা ছেলে দেখার জন্য এটা খুবই হাস্য কর ছিল জেক ছেলে দেখতে বলেছিলো পরবর্তী কালে সে আমার মা এর জামাই হয়ে গেলো তো যাই হোক আমার তো প্রথমে একদমই পছন্দ ছিল না একটু হাস্তে জানেনা কিছুনা খুব গাম্ভীর্য এখনো মানে হাসিটা খুব কম যে তাবলে এটা না যে খুব রেগে যাই বা কোনো কিছুতেই না কিন্তু হাসিনা খুব কম তো আমি ওকে প্রথমে আমার পছন্দ ছিল না ওকে বিয়ে করবোনা বলে ছিলাম যেহেতু আমি বোরো মেয়ে বাবা কাকু দুজনারই আমার পতি যেমন খুব অধিকার ছিল যে আমরা না মানে ওনারা যা বলবে আমাকে সেটাই শুনতে হবে তো যাই হোক একদিন কাকু ব্যাপী আমরা বাবার মুখের উপরে দু একটা কথা বলতে পারি কিন্তু কাকুকে এতটাই সম্মান করি বা ভালোবাসি অথচো কোনোদিন আমাদের জোরে কথা বলেনি কিন্তু আমরা কাকুর মুখের উপরে আমরা দুই বোনই কাকুর মুখের ওপরে কোনো কথা বলতে পারিনা কাকুর কথাই শেষ কথা জিজ্ঞাসা করছে কেন বিয়ে করবিনা এই সেই আমি না কোনো কথা বলতে পারিনি আমি কেঁদে ফেলেছি তো তখন আমার ঠাকুমা বেঁচে ছিলেন আমার ঠাকুমা আমার কাকুকে বলছে যে দেখনা ওর যদি কাউকে কোথাও পছন্দ থাকে দেখতে পারিস তো আমার কাকু তখন বলেছিলো যদি কাউকে পছন্দ থাকে তাকে ভুলে যেতে বলো আমরা জেক দেখে দেব ওকে তাকেই বিয়ে করতে হবে তখন খুব রাগ হয়েছিল কাকুর ওপর খুব মানে রেগে কথা বলিনি কয়েকদিন কাকুর ওপর তারপর আবার যখন বলেছিলাম বিয়ে করবোনা আমার যে আহ কাকু আমার কাকু বলে ছিল হাতপা ভেঙে ওকে ভিক্ষা করাবো তবু অন্য ওর পছন্দের ছেলেকে বিয়ে দিবোনা যদিও আমার কোনো পছন্দ ছিলোও না কিন্তু ওই মানে খুব গাম্ভীর্য ছিল তো তাই আমার একটুখানি অপছন্দ ছিল কিছু করার নেই কি ভাগ্গি কাকুর মতেই বিয়েটা হয়ে গেলো আমাদের একরকম পরিবেশ এখানে এলাম আমি শহরে মানুষ এদের গ্রামে বাড়ি পুরো পরিবেশটা আলাদা মানুষজন ভালো খুবই ভালো শশুর শাশুড়িয়া আমার ছিলেন না বাকি সবাই ভালো কিন্তু ওর মেজো বৌদিটা একটু অন্য রকম মানে ও মানে দিদিভাই কারোর ভালো কিছু দেখতে পারেনা মানে কাউকেও কেউ ভালো বললো বা ভালো কিছু ওটা দিদিভাই সহ্য করতে পারেনা তো তখন এসে সবেতেই আমার খুঁত ধরতো যদিও আমি সেই সময় কিছুই পারতাম না কিচ্ছু পারতাম না বাড়িতে মা ছিল দিদা ছিল কাজের মেয়ে ছিল কিছুই করতে হতো না এখানে এসে প্রথম প্রথম খুব অসুবিধা হতো মানে কিছুই করতে পারতাম না কিন্তু আমার আমার যে husband সে খুব ছিল মানে খুব সাহায্য করতো সব কিছু কাজে যখনি মানে কিছু করতে পারতাম না ও গিয়ে যেচেয়ে সে কাজটা করে দিতো মানে আমার মেজো যা হচ্ছে প্রচুর খুঁতখুঁতে মানুষ মানে সবজি কাটতে বসলে প্রত্যেকটা আলু সমান করে কাটতে হবে আহ প্রত্যেকটা বাসন মেজে যদি উপুড় উপুড় করতে হবে মানে সমান ভাবে উপুড় করতে হবে একটু মানে এর উপরে এটা দিয়ে এর ওপরে মানে যেমন তেমন মধ্যে করা দিলে হবেনা মানে সবাই মানে উনি খুব কাজে খুব ভালো কাজ করেন যেকোনো কাজ কেই খুব নিখুঁত ভাবে করেন আর আমি তখন পারতাম না অনেক কোথাও শুনেছি সব কিছুর মধ্যে তো একটা ভালো খারা পমিশিয়ে আছে হয়তো সেই সময় দিদিভাই এতটা খুঁত ধরে ছিল বলে আজ আমি এতটা ভালো সব কিছু কাজ গুছিয়ে বাঁচিয়ে করতে পারি তখন হয়তো আহ খারাপ লাগতো কষ্ট পেতাম কেঁদেও ফেলতাম একটা time ভেবেও ছিলাম যে ছেড়ে চলে যাবো মানে অনেক রকম ভাবে অত্যাচার হয়েও ছিল তো আমার দিদা শুধু একটা কথা বলতো মানে আমাকে বলেছিলো যে রয়ে যাই সে এরকম কিছু যে সোয়েজাই সে রোয়েপাই এরকম তো সত্যি করি আজকে হয়তো সেই কথাটা আহ গুরুত্ব বুঝতে পারি

সব কাজটাই আমি নিজে বাক্য হাতে করতে ভালোবাসি আমার আহ মানে সকাল থেকে সাড়ে পাঁচটায় আমার সকাল শুরু হয় উঠি বাড়ির যেসব যাবতীয় কাজকর্ম বরের জন্য ছেলের জন্য রান্না তাদের tiffin ready করে দেওয়া এই সব চলছে মানে সকালটা পুরো আমার জীবনের ওপর দিয়ে ঝড় বয়ে যায় একজন

ওরা বাড়ি থেকে বেরিয়ে গেলে সাড়ে এগারোটার পর থেকে আমি পুরো free তখন মানে রাজত্ব টা আমার আমি আমার মতো এক কাপ চা নিয়ে বসে পড়ি কবিতার খাতাটা নিয়ে ওটাতো আমার জীবন প্রতিদিন নতুন কিছু টুকটাক কিছু হয় সকালে সকালের দিকে খুব কমই হয় কারণ ওই অটো তাড়াতাতির মধ্যে নতুন কিছু বানানো যায়না tiffin time টা বিকালের দিকে ওরা যখন ফায়ার আহ ফেরে সেই সময়টা বা রাত্রে খাবার এর সময় নতুন নতুন একটা কিছু না একটা কিছু বানানোই হয় বানিয়ে খাওয়াতে ভালো লাগে এই সব করেই চলছে আর আমার ছেলে তো প্রচুর বদমাইশ মানে ও বাড়িতে থাকা মানে একটা যেন প্রতিদিন একটা যুদ্ধ চলে আক্তার পর একটা বায়না সকালের খাবারটা এক রকম হতে হবে ভাত খাওয়ার এক রকম হতে হবে আবার রাত্রের খাবারটা অন্য রকম হতে হবে মানে আক্তার পর একটা বায়না আর যেদিন

তো জানি যদিও ছোট তাহলেই মানে অনন্যা বাচ্চাদের থেকে ও একটু বেশিই অগোছালো উম হতো বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বাবা সেই নিয়ে চেঁচামিচি শুরু করে দিলো হয়তো ঘরের মধ্যেই TV টা fan টা চলছেই ও হয়তো বেরিয়ে চলে এলো সেটা নিয়ে আর যদি কোনোদিন school না যাই আর ও যদি চলে যাই আমার সঙ্গে কিছু হয়না কারণ বইটা অগোছালো থাকলে আমি একটু গুছিয়ে দিই TV টা fan টা কোলে আমি বন্ধ করে দিই সব সময় তো আর বাচ্চা মানুষের মানে এইটা নিয়ে ওর বাবার সঙ্গে আমার এটা নিয়েই মানে কথা কাটাকাটি হয় ওতো বাচ্চা মানুষ বদমাইশি নোংরা ওতো করবেই আমরা তো আর বড়ো মানুষরা করবো না কিন্তু ওর বাবা এটাই বুঝতে পারেনা যে এখন থেকেই শেখাতে হবে জানি শেখাতে হবে ধীরে ধীরে হয়তো শিখে যাবে কেউ হয়তো একটু তাড়াতাড়ি শিখে সব কিছু কেউ হয়তো ধীরে ধীরে শিখে সবই সময় এর উপর নির্ভর করতে হবেনা আমি এখন শেখাতে চাইলে ও যতোদিননা ওর মনের মধ্যে থেকে কিছু আসবে ততদিন তো ওকে আমি শিখতে পারবোনা এটাই আমি বোঝাতে যায়না আর আমার বড় হচ্ছে প্রচুর পরউপকারী মানুষ মানে চেঁচামিচি করে একটু মানে রাশ ভারী মানুষ হলেও প্রচুর পরউপকারী মানে ওর যেদিন ছুটির দিন ও বাড়িতে থাকলে আহ কাকু hospital নিয়ে যেতে হবে কাকে উম রক্ত দিতে হবে আহ কার আহ পঞ্চায়েত এর কিছু কাজ আটকে আছে এই কাজ নিয়ে ওর সারাটা দিন কেটে যাই খুবই ব্যাস্ত মানুষ একবারে উম এখানে উম যখন চাকরির ওখানে থাকে তখন কাজ নিজের কাজ নিয়ে প্রচুর ব্যাস্ত থাকে আহ আর বাড়িতে থাকলে এই পারা পতিবেশী সবাই কার কাজ নিয়ে এক এক সময় খুব রাগ হয় আবার এক এক সময় ভাবি না এই কাজ গুলো তো খুবই ভালো করছে করুক আবার মানুষ এরই মন তা আবার যখন আমার কাজ গুলো ফাঁকা পরে যাই মানে সারা সপ্তাহের কাজটা বাকি থাকে যে ওর যেদিন ছুটির দিন ওকে দিয়ে এই এই কাজ গুলো করবো বলে সেগুলো যখন হয়না তখনি খুব রাগ হয়ে যায় তখনি হয়তো দু এক কথা হয়

ও কার এই কাজটা বাকি আছে কার ওই কাজটা বাকি আছে ও নাকি এই গুলোই মানে করে এসেছে তখন একটা সময় বাবাও আটকাতে পারেননিও ওকে এই কাজ গুলো থেকে আর এখনতো আমার সাধ্যের বাইরে আমিও পারিনা কিন্তু আবার যেদিন কোনো কিছু থাকেনা বাড়িতে থাকে সেদিনকে আমি রাজরানী আমাকে কিছুই করতে হবেনা রান্নাও করে দেবে আহ প্রয়োজনে বাসন ও মেজে দেবে আহ ঘর ও ঝাঁট দিয়ে দেবে এই দিকে খুব সাহায্য করে বাড়িতে যেদিন থাকবে সেদিন আহ যদি বাইরের কোনো এই সব কাজ যদি না থাকে আ খুব সাহায্য করবে তবে আমাদের মানে ওর চাকরিটা এমনই আমাদের কোথাও মানে একটা আফসোসের জায়গা আমার কোথাও থেকেই আছে আমরা না কোথাও ঘুরতে যেতে পাইনা কোথাও আমি আমাদের ষোলোবছরের বিবাহিত জীবনে আমরা কোথাও ঘুরতে যায়নি এই এই মাসের শেষেই আমাদের একটা বরো ঘুরতে যাওয়ার plan হয়েছে মানে এটা হচ্ছে একটা প্রচুর বরো আমাদের কাছে একটা বিশাল বরো পাওয়া যে ও ছুটিতে আমাদের এবারে ঘুরতে কোথাও নিয়ে যাবে যাইহোক উম দেখা যাক পুষ্কর এতো বিখ্যাত কেন? পুষ্কর শহরে সমগ্র বিশ্বের একমাত্র ভগবান ব্রহ্মার মন্দির রয়েছে। হিন্দুরা পুষ্কর যাত্রাকে চূড়ান্ত তীর্থ যাত্রা হিসাবে বিবেচনা করে।

পুষ্কর উটের মেলা, মান, মহল, মন্দির, মরুভূমি camp, মহাদেব মন্দির, পুষ্কর বাজার, মেত্রা সি~ মেত্রা city road, garden ঈশান গড়, আপেত্তরসর মন্দির, মান মহল, পুষ্কর temple, adventure tour, desert camp, mega city এবং আরও অনেক কিছু। পুষ্কর দেখার সেরা সময় কোনটি? পুষ্কর দেখার সেরা সময় হলো অক্টোবর-নভেম্বর এ পুষ্কর মেলার সময়। যেটি শীতের ঋতুর শুরুতেও, কিন্তু পর্যটন মৌসমই অক্টোবর থেকে শুরু হয়, এবং ফেবরুয়ারিতে শেষ হয়। এই সময় সর্বোচ্চ তাপমাত্রা পনেরো degree celsius এবং সর্বনিম্ন তাপমাত্রা তিন point সাত degree celsius পুষ্কর কি দেখার যোগ্য? পুষ্কর তার উট উৎসব এবং ব্রহ্মা মন্দিরের জন্য বিখ্যাত কারণ এটি বিশ্বের এক মাত্র মন্দির এটি খুব ধর্মীয় এলাকা, এটি কবচ পূর্ণ এবং এটি বিস্ময়কর জায়গা দেখার জন্য। আমাদের তিন সপ্তাহে ভারত ভ্রমণে আমার প্রিয় stop গুলির মধ্যে এ~ এট~ একটি। কোনটা ভালো? আজমীর বা পুষ্কর? পুষ্কর যে কোনো দিন ভালো। আপনার pocket এর জন্য সব ধরনের

core যদি non-veg হয় তাহলে আজমীর একটি ভালো পছন্দ বিদেশিরা কেন পুষ্করকে ভালোবাসে? এটি বিশ্বের বৃহত্তম উটের মেলা। একটি গবাদি গবাদি পশুর ব্যবসা ছাড়াও এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটক আকর্ষণে পরিণত হয়েছে। লম্বা গোঁফ এবং মেলার প্রধান draw যা হাজার হাজার দর্শক কে উহ যা হাজার হাজার দর্শককে আহ উম আহ আকর্ষণ করে। পুষ্কর কি কেনা কাটার জন্য ভালো? textile এবং fabriclore পুষ্কর চমৎকার পোষাকের জন্য একটি কেন্দ্র। এর চমৎকার textile বাজারের জন্য ধন্যবাদ। চামড়ার পণ্য, উটের cover সুন্দর block print এবং প্রাণবন্ত কাপড় বেছে নিলে পাট এবং তুলো দিয়ে তৈরী বিভিন্ন ধরনের embroidery করা bag আপনাকে পছন্দের জন্য নষ্ট করে দেবে। শিবকে কেন পুষ্কর বলা হয়? আহ গল্পটি বলেছেন যে যখন সতী মারা যান তখন শিব এতো বেশি এবং এতো দীর্ঘ সময় ধরে কেঁদেছিলেন যে তার অশ্রু দুটি পবিত্র পুকুর তৈরী করেছিল। একটি ভারতের আজমীরের পুষ্কর এবং অন্যটি উম যার আক্ষরিক অর্থ বৃষ্টির চোখ সংস্কৃত। পুষতক কোন্ খাবার বিখ্যাত? কচুরি। খাস্তা এবং গরম কচুরি রাজস্থান রাজ্য জুড়ে জনপ্রিয় একটি প্রধান খাবার ফালাফিল মোড়ানো পাকোড়া, তরকারি, মালপোয়া, কাঠ পিজ্জা, pizza recipe গুলেকান্দ লস্যি। পুস্করে উম বিখ্যাত মিষ্টি কী? জালেবি। পুষ্করের মিষ্টি প্রেমীদের মধ্যে ভক্তদের প্রিয় জালেবি হলো ঘি এবং চিনি দিয়ে তৈরী একটি মিষ্টি। উষ্ণ খাবার সব থেকে ভালো। এ~ এই dessert টি একটি popular tea time snack এবং খাবারের পরের খাবার। পুষ্করের প্রধান বাজারের কাছে ঘিতে ভিজিয়ে গরম জলেবি বিক্রি অনেক খাবারের চল রয়েছে। পুষ্কর হলো একটি শহর আজামের শহরের কাছে এবং ভারতের রাজস্থান রাজ্যে আজমীর জিলার পুষ্কর তহসিলের সদর দপ্তর, এটি আজমীরের প্রায় আহ দশ কি. মি. উত্তর পশ্চিমে এবং জয়পুরের প্রায় একশো পঞ্চাশ kilometrer নিরানব্বই mile দক্ষিণ পশ্চিমে অবস্থিত।

ছিল। এরপর ধ্বংস হওয়া মন্দির গুলি পুনঃনির্মাণ করা হয়েছিল উম পুষ্কর মন্দির গুলোর মধ্যে সবথেকে বিখ্যাত হলো উম দেব প্রিয়ার ব্রহ্মা মন্দির। এটি হিন্দুদের দ্বারা একটি পবিত্র শহর হিসাবে বিবেচিত হয়। বিশেষ করে শক্তি ধর্মে এবং শহরে মাংস এবং ডিম খাওয়া নিষিদ্ধ। অনেক ঘাট যেখানে ভক্তরা স্নান করে গুরু নানক এবং গুরু গোবিন্দ সিং এর মন্দিরের জন্য পুষ্কর গুরুত্বপূর্ণ। উহ স্নানের ঘাটগুলি স্নানের ঘাটগুলির মধ্যে পড়ছে উহ স্নানের ঘাটগুলির মধ্যে একটিকে বলা হয় গোবিন্দ ঘাট যা শিখরা গুরু গোবিন্দ সিংজির স্মরণে তৈরী করেছিল। পুষ্করকে বিশ্বাস করা হয় যে সেই জায়গায় যেখানে ভগবান ব্রহ্মা দীর্ঘকাল ধরে তপস্যা করছিলেন এবং তাই হিন্দু সৃষ্টিকর্তার মন্দিরের মন্দির বির~ বিরল প্রাণগুলির মধ্যে একটি পদ্ম পুরাণ অনুসারে বহ্মা একবার প্রথিবী ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছিল এবং বর্তমান পুষ্কর অঞ্চলে পৌঁছে তিনি বহু গাছ গাছালিতে, ভরা বহু ফুল, বহু পা~ পাখিতে ভরা সেই বনে প্রবেশ করেন। প্রাণী পাখিদের অনেক দল। ব্রহ্মা বন ও গাছপালা দেখে খুব খুশি হলেন এবং পুস্করে এক হাজার বছর বসবাস করার পর তিনি মাটিতে একটি পদ্ম নিক্ষেপ করলেন যার ফলে পৃথিবী কেঁপে উঠলো, দেবতারা কেঁপে উঠলেন এবং কী কারণে গোলমাল হয়েছে তা জেনে ব্রহ্মার খোঁজে গেলেন। কিন্তু তাকে পেলেন না। Lord পুষ্কর মেলার পাঁচ দিন ধরে চলে এবং এই পাঁচ দিন গ্রাম বাসীদের জন্য উম বিশ্রাম ও আনন্দের সময়। এই মেলার মৌসুমীটি তাদের জন্য সবচেয়ে বড় ব্যস্ত সময় কারণ এটি দেশের অন্যতম বড় গরু মেলা। পঞ্চাশ হাজার উটসহ পশুসম্পদ দূর দূরান্ত থেকে আনা হয়, ব্যবসা বাণীজ্যের জন্য। সমস্ত উট ধুয়ে এবং সাজানো হয়। কিছু শৈল্পিক নকশা তৈরী করার জন্য কাটা হয়। কিছু উট, ঘোড়া ও গরু রঙিন ভাবে সজ্জিত করা হতো। পশু বা~ ব্যবসার আহ বাজার ছাড়াও পুষ্কর বড় লোকসংগীত এবং নৃত্য, magic show ঘোড়া উটের দৌড় এবং অন্যান্য অনেক ঐতিহ্যবাহী খেলাধুলো এবং দলগত বিনোদন প্রতিযোগিতার একটি উৎসব আয়োজন করে। যদিও পুষ্কর মেলা কার্তিক পূর্ণিমার চারপাশে অনুষ্ঠিত হয় যা সাধারণ অক্টোবরের শেষের দিকে এবং নভেম্বরের শুরুর মধ্যে পড়ে। অন্যান্য ঋতুতে পবিত্র রথ পরিদর্শনকারী তীর্থযাত্রীদের জন্য অন্যান্য এবং উৎসব থাকে। উম গুরু মতে পুষ্কর শিখদের জন্য একটি পবিত্র তীর্থস্থান গুরু নানক এবং গুরু গোবিন্দ সিং উৎসর্গ করা হয়েছে। এর ঐতিহাসিক শিকড় রয়েছে গুরু নানক ধর্মশলা নামে পরিচিত শহরের পূর্ব অংশে অবস্থিত গুরু নানক গুরুদ্বারটি কুড়ি শতকে আগে শিক মন্দির গুলোর একটি সাধারণ শিখ মন্দির গুলির একটি সাধারণ নাম ছিল। উহ শিখ ধর্মশালা হলো একটি দোতালা building যা একটি কেন্দ্রীয় বৃক্ষ একটি বারান্দা দিয়ে ঘেরা দ্বিতীয় শিক মন্দিরটি গুরু গোবিন্দ সিংজীকে উৎসর্গ করা হয়েছে যা আনন্দপুর ছেড়ে যাওয়ার পর তার যাত্রার বিচিত্র আহ চিত্রিত ঘরে বন্দি পরমানন্দ হিন্দু রাজাদের পক্ষে পবিত্র গরুর ওপর শপথ গ্রহণ করেন এবং মুসলিম ধর্ম যাজক কাজী সৈয়দ আলী হোসেন হাতের লেখা কুরানের শপথ নেন। তারা প্রতিশ্রুতি দিয়েছিলো যে যদি গুরুজী আনন্দপুর শাহিদ ছেড়ে চলে যান তবে তারা গুরুজীকে আক্রমণ করবেন না এবং সবাই শান্তিতে আনন্দপুর শাহিদ থেকে বেরিয়ে যেতে পারবেন। তিনি যেখানে অবস্থান করেছিলেন এবং এবং তার লোক lake টি lake টিকে এবং এখন গোবিন্দ ঘাট, এখন গোবিন্দ ঘাট বলা হয়। আহ গোবিন্দ ঘাট বলা হয়। এটি একটি স্মারক শিলা লিপি বহন করে এবং ঔরঙ্গজেবের শাসনকালে এবং ঔরঙ্গজেবের শাসনকালে আহ এর শেষের দশকে ব্যাপক হিন্দু মুসলিম যুদ্ধ এবং মুঘল সাম্রাজ্যে পতনের পর মারাঠা সাম্রাজ্যের পৃষ্টপোষকতায় মন্দিরটি নির্মিত হয়েছিল। পুস্করে কোন্ দেবতার পূজো করা হয়? এটি বিশ্বের এক মাত্র ভগবানে ভগবান ব্রহ্মার মন্দির এবং এটি দু'হাজার বছর পুরোনো বলে বিশ্বাস করা হয়। হিন্দু পৌরাণিক এর হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে এটি বিশ্বাস করা হয় যে, ভগবান ব্রহ্মার প্রথম স্ত্রী দেবী সরস্বতী ব্রহ্মাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি কেবল পুরষ~ পুষ্কর নগরীতেই পূজিত হবেন। যিনি পুষ্কর মন্দির নির্মাণ করেছিলেন। পুষ্কর হলো দুটি সংস্কৃত শব্দের সংমিশ্রণ। পুষ্প অর্থাৎ ফুল এবং কর অর্থাৎ হাত। এই পদ্মের পাপড়ি বহ্মার হাত থেকে এই স্থানে পড়েছিল বলে একে পুস্কর বলা হয়। মন্দির কে নির্মাণ করেন? মূল মন্দিরটি ঋষি বিশ্বামিত্র দ্বারা নির্মিত হয় বলে মনে করা আহ হয়। পুষ্কর lake কে তৈরী করেছেন? হ্রদের সাথে সম্পর্কিত কিংবদন্তির বেশির ভাগ সংস্করণ অনুসা~ আহ অনুসারে ভগবান ব্রহ্মা যখন ব্জ্র ন রাক্ষসকে হত্যা করেছিলেন তখন তার ঐশরিক পদের তিনটি পাপড়ি তিন টি ভাগে বিভক্ত হয়ে তাদের জায়গায় ফোয়ারা তৈরী করেছিল যাকে পুষ্কর বলা হয়। পরে ব্রহ্মাও এই স্থানে যজ্ঞ করেন। পুস্করে কি মরুভুমি আছে? পুষ্কর হলো একটি প্রাথমিক গন্তব্য যেখানে থর মরুভুমি ভ্রমণের অভিজ্ঞতা

উম কেন্দ্রস্থ~ আহ থর মরুভূমির কেন্দ্রস্থলে অবস্থিত রাজস্থান, জয়সাম্মিলের একটি গ্রামে মনোমুগ্ধকর রাজকীয় অনুভূতি এবং বেদুইন এবং রুক্ষ সোনালী বলি~ বিলাতে অনুভব করে বালি দুর্গ-দুর্গের একটি আশ্রয় স্তর জয়সালমীর মহৎ জয়সালমীর দুর্গ এবং উট safari র জন্য প্রশংসিত। আহ ভারতের ক্ষুদ্রতম মরুভুমি কোনটি? যদিও থর মরুভুমি এবং পৃথিবীর ক্ষদ্রতম মরুভূমির মধ্যে একটি। এটি বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী কে আশ্রয় করে। এটি একমাত্র জায়গা যেখানে রাজস্থানে এর রাষ্ট্রীয় পাখি গ্যা~ গ্রেট ইন্ডিয়ান রাষ্ট্রীয় প্রাণী এবং রাষ্ট্রীয় ফুল প্রাকৃতিকভাবে ঘটে। কোন্ শহরকে থর মরুভূমির প্রবেশদার বলা হয়? থর মরুভূমির কাছে অবস্থিত চুরু রাজস্থানের এক আধা শুস্ক জলবায়ু জেলা the gateway to thar নামেও পরিচিত। এটি ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দে রাজপুতদের নির্বাণ উপজাতি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাথমিকভাবে এই স্থানটি ভারতের স্বাধীনতার আগে বিকানের জেলার একটি অংশ ছিল। পুষ্কর হ্রদ পুষ্কর হ্রদে ক্ষেত্রে পুষ্কর কেন্দ্রে একটি সুন্দর পবিত্র স্থান এবং ভগবান ব্রহ্মা দ্বারা আহ নির্মিত বলে বলা হয় এবং তাই এটি হিন্দুদের জন্য একটি আহ তীর্থস্থান। হ্রদটি বাহান্নটি বিভিন্ন ঘাট এবং ধাপগুলির মধ্যে একটি দ্বারা বেষ্টিত যা হিন্দুরা ধর্মীয় স্থানে জন্য হ্রদে নামার জন্য ব্যবহার করে, বিশেষ করে কাত্তিক মাসে যদিও পুষ্করে অনেক মন্দির আছে বেশিরভাগই বিদেশী অহিন্দুদের প্রবেশ করতে দেয় না যদি আপনাকে প্রবেশের অনুমতি দেওয়া হয় তবে মন্দির গুলিতে প্রবেশের জন্য আপনাকে অবশ্যই আপনার জুতো খুলে ফেলতে হবে। আপনার যদি শুধু দুটি মাত্র মন্দির দেখার ইচ্ছা সময় থাকে তবে পুষ্কর হ্রদে সুন্দর দৃশ্যসহ এক জাতীয় ব্রহ্মা মন্দির এবং সাবিত্রী মন্দির অবশ্যই দেখতে হবে। অপাটেশ্বর মন্দির আহ একটি ভূগর্ভস্থ অংশসহ শিবকে উৎসর্গ শিবকে উৎসর্গ করা হয়েছে। কলকাতা কিসের জন্য বিখ্যাত? কলকাতা ঔপনিবেশিক স্থাপত্য জাদুঘর, art gallery ঐতিহ্যবাহী খাবার, মন্দির, সংগীত এবং theatre সহ এইটি ঐতিহ্যবাহী এবং আধুনিকের সমন্বয়। এটি তার theatre এবং চলচ্চিত্রের জন্য বিখ্যাত। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এবং প্রতিটি ঘরে ঘরে

আহ জীবনযাত্রার মাঝারি খরচ রয়েছে। নিম্ন আয়ের পরিবারের জন্য এই শহরে উচ~ আহ উচ্চ আয়ের বাড়ি হতে পারে। আপনি যদি এই শহরে স্থান্তরিত করার পরিকল্পনা করেন তবে আপনি কলকাতায় বসবাসের ও জন্য উপরে দেওয়া সেরা জায়গাগুলি থেকে বেছে নিতে পারেন। কলকাতা কেন আনন্দের শহর? কলকাতা শহর সংস্কৃত, ঐতিহ্য, সাহিত্য, ইতিহাস, খাবার এবং আরো অনেক কিছুর জন্য সীমাহীন উৎসাহের কারণে বিজয়ের শহর তার ডাক নাম অঞ্জন বলেছে কলকাতা পুরোনো বিশ্বের আকর্ষণ। এবং আধুনিক ভারত একটি নিখুঁত match এই শহরে প্রতিটি খাঁজকাটা গল্পে ভরা যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য এবং মুগ্ধ করতে বাধ্য হিসাবে আবির্ভুত হয়েছে। কলকাতা কী ধরনের শহর? কলকাতা শহরের জন্য চিত্র, বাণিজ্য, পরিবহন এবং উৎপাদনের একটি শহর। কলকাতা হলো পূর্ব ভারতের প্রধান নগর কেন্দ্র। শহরটির পুরোনো নাম কলকাতা বাংলা নাম কালিকা। আহ এর একটি কলকাতা বাংলা কালিকাটা পূর্বে কলকাতা শহর পশ্চিম বঙ্গ রাজ্যের রাজধানী এবং ব্রিটিশ ভারত প্রাক্তন রাজধানী। এটি ভারতের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি এবং এটি তার প্রধান বন্দরগুলির মধ্যে একটি। শহরটি হুগলি নদীর পূর্বের তীরে কেন্দ্রীভূত। এক সময় গঙ্গা নদীর প্রধান channel বঙ্গোপসাহরের মাথা থেকে প্রায় ছিয়ানব্বই mile উপরে দিকে। সেখানে বন্দর শহরটি জল থেকে স্থলে এবং নদী থেকে সমুদ্রের স্থানান্তরের বিন্দু হিসাবে গড়ে উঠেছে। আহ বাণিজ্য, পরিবহন এবং উৎপাদনের একটি শহর কলকাতা হলো পূর্ব ভারতের নগর। শহরের পুরাতন নাম শহরের পুরাতন নাম কলকাতা। আহ বাংলা নামের কলিকাতার একটি কারো কারো মতে কলিকাতা বাংলা শব্দ ও কলিকা কালী ক্ষেত্র থেকে এসেছে যার অর্থ দেবী কালীর দেশ। কেউ কেউ বলে যে শহর টি একটি খালের তীরে তার আদি বসতিস্থান থেকে এই নামটি এসেছে। তৃতীয় মতামত এটিকে চুন এবং পা~ আহ পোড়া খোলের বাংলা শব্দে এর সাথে যুক্ত করা হয়। উহ যেহেতু এলাকাটি সৈন্য যেহেতু এলাকাটি তৈরী তাই আহ জন্য বিখ্যাত। দু হাজার এক সালে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে শহরটির নাম পরিবর্তন করে কলকাতা রাখে। এলাকা আহ এলাকা ও চল্লিশ বর্গ mile শহরের সমষ্টি। পাঁচশো তেত্তিরিশ বর্গ mile একহাজার তিনশত আশি বর্গ কি. মি. দু হাজার এগারো। শহরের গোষ্ঠী চোদ্দ লাখ সাতান্ন হাজার ন-শো একানব্বইটি। শহরের layout - কলকাতার layout সবথেকে আকর্ষণীয় দিক হলো এটি আয়তক্ষেত্রাকার, উত্তর -দক্ষিণ অভিযোজন ইউরোপীয়রা যেখানে প্রথম বাস করতো। সেই কেন্দ্রীয় অঞ্চলগুলি উম বাদ দিয়ে শহরটি এলোমেলো ভাবে বৃদ্ধি পেয়েছিলো কলকাতা শহর এবং হাওড়া শহরতলি জেলা। আহ আর এই এই এলোমেলো বৃদ্ধি দ্বারা গঠিত

উত্তরে বড়বাজার জেলা কেন্দ্রীভূত এলাকা, ফোর্ট ইউলিয়াম সহ এবং শহরের অনেক সংস্কৃতিক ও বিনোদনের সুবিধা। layout টি দৈনিক যাতায়াতের ধরনগুলির বিকাশকে উৎসাহিত করছে যা কলকাতা পরিবহন ব্যবস্থা গুলিকে উন্নত করেছে এবং পৌরসভার অন্যান্য সুযোগ সুবিধা বোঝা চাপিয়েছে। কলকাতার মানুষদের কথা বলুন, জনসংখ্যার তিন চতুর্থাংশ হিন্দু মুসুলমানরা বিভিন্ন আহ উহ সংখ্যালঘু এবং কিছু খ্রিষ্টান, শিখ, জৈন, বৌদ্ধ রয়েছে। উম কলকাতার কোন্ দেবতা বিখ্যাত? কলকাতার মানুষ কালী দেবীকে খুব ভক্তি ভরে পূজা করে। কালী বাড়ি লেক তার প্রমাণ। এই কালো মন্দিরটি আবার বিখ্যাত দেবীর ভক্তিতে নির্মিত। যাই হোক মন্দিরের ভিতরে দেবী কালীর আর একটি দিক হল করুণাময়ী দেবী।

এইত আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? এইত আছি । উম তো আজকে আমরা কথা বলবো ওয়েদার, আবহাওয়া নিয়ে হ্যা ।

বাংলাদেশে সাধারণত ছয় টা ঋতু, তাঁর মধ্যে আমরা বেশি দেখতে পায় শীত এবং

শীতের আবহাওয়া বলতে গেলে আমাদের এখানে এখন প্রচন্ড শীত । আপনার । গত দুই তিনদিনের তাপমাত্রার বর্ননা দিয়েন আজকের তাপমাত্রার বর্ননাটা বলেন কি অবস্থা?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 আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তাইলে প্রচন্ড ঠান্ডা পড়তেসে । জনজীবনে কেমন প্রভাব পড়তেসে? জনজীবনে তো আপনার অনেক বিরূপ প্রভাব ফেলতেছে । আপনার মানুষ ঠিকমতো বাইরে বাইর হইতে পারতেছে না, কাজকর্মে যাইতে পারতেছে না । ঠান্ডার ভিতর আপনার মানুষ অসুস্থ হয়ে পড়তেসে ।

সূর্য উঠতেসে না আজকে প্রায় তিন চার দিন।

আমাদের এইখানেও একই অবস্থা । প্রচুর শীত পড়তেসে প্রচুর ঠান্ডা পড়তেসে । সাধার মানুষজনের খুব কষ্ট হইতেছে জনজীবনের অবস্থার কথা বলতে গেলে, জনজীবনের খুব কষ্ট হচ্ছে দিনের বেলাই খুব কুয়াশা থাকে কুয়াশাআচ্ছন্ন ।